বিল্ডিংটির রং হল সাদা কালারের অনেকগুলো সিঁড়ি দেখতে পাওয়া যাচ্ছে।

রাস্তাটির চারিপাশে অনেক গুলু বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে।

পাশে অনেকগুলো সোটো সোটো কচি গাস দেখতে পাওয়া যাচচে।

সাদা কালারে র টাইস রয়েসে সাদা কালারে র দেওয়াল রয়েসে ভিতরে অনেকগুলো মিশিনারি জিনিস রয়েসে।

নীচে টাইলস দেখতে পাওয়া যাচ্ছে বাহিরে অনেকগুলো ফুল দেখতে পাওয়া যাচ্ছে অনেকজন লোক এবং গাড়ি দেখতে পাওয়া যা--